এটি একটি পিকনিক স্পট এখানে অনেকগুলি মানুষ উপস্থিত হয়েছে।

এখানে একটি বড় নদী রয়েছে।

পাশে গাছপালা দেখা যাচ্ছে।

এটি একটি মন্দির এইখানে একটি মানুষ উপস্থিত।

এটি একটি বড় রাস্তা।

তার পিছনে কিছুর গাছপালা উপস্থিত।

কালো কালারের চেয়ার রাখা আছে।

সামনে কতগুলি বাইক রাখা রয়েছে কিছু মানুষ উপস্থিত।

আর সামনে কতগুলো তার ঝুলে রয়েছে।

পেছনে কিছু গাছ দেখা যাচ্ছে।

বাড়িটির চারপাশে অনেকগুলি গাছপালা রয়েছে।

এটি একটি বাড়ি বাড়িটি হল কাঠের।

এইটা একটি ভাঙাড়ির দোকান এইখানে একটি ভাঙাড়ি গাড়ি দেখা যাচ্ছে।

পেছনে অনেক বাড়ি ঘর রয়েছে।

অনেকগুলি ফোন রাখা আছে।

দেওয়ালে একটি ফ্যান ঝুলছে।